এখানে কয়েকটি মূর্তি দেখা যাচ্ছে। চারটি মহিলা নাচছে এবং একটি লোক ঢোল বাজাচ্ছে। পিছনে একটি বাড়ি দেখা যাচ্ছে।

এ এখানে একটি পার্ক দেখা যাচ্ছে। এবং অনেক লোকজন দেখা যাচ্ছে অনেক লোকজন বসে আছে এ। দোলা চড়ছে।

এবং আশেপাশে গাছ পালা দেখা যাচ্ছে আকাশ দেখা যাচ্ছে ও ইলেকট্রিক এর তার দেখা যাচ্ছে ।

এখানে একটি বড়ো ঝিল দেখা যাচ্ছে এবং ঝিলের আশেপাশে কিছু লোক দেখা যায়।

রাখা রয়েছে এবং কাঁটা চামচ এমনি চামচ রাখা রয়েছে ও স্যালাড রাখা রয়েছে যেমন পিয়াঁজ লেবু ইত্যাদি।

চারিদিক দিয়ে স্টিল -এর বেড়া দেওয়া রয়েছে এবং আশেপাশে গাছপালা দেখা যাচ্ছে ও মাঠ দেখা--

এখানে দুটি লোক ছাদের ওপরে রং করছে এবং কতগুলি গাছপালা দেখা যাচ্ছে ও অনেকগুলি বাড়ি দেখা যাচ্ছে।